বৃদ্ধগুলির পিছনে কয়েকটি সাইনবোর্ড লাগা রয়েছে।

গাছের ফাঁক দিয়ে খোলা আকাশ দেখা যাচ্ছে।

মাটে দু একটি সাগল দেখা যাচ্ছে।

একটি বস্তাতে ফুলকবি দেখা যাচ্ছে।

মেয়ে চারটি একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে।

দোকানটিতে বেশ কিছু লাইট লাগানো রয়েছে।

ঘরটিতে অনেকগুলি চেয়ার বসানো আছে।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

ঘরের উপরে একটি বোড লাগানো রয়েছে।

দোকানের টেবিলের সামনে দুইটি এসকানার রাখা হয়েছে।

এখানে একটি পাহাড় দেখতে পাচ্ছি।

এখানে একটি হসপিতালের ফোটো দেখতে পাচ্ছি।